এখানে উম এখানে-এ গাড়ি আছে রাস্তা আছে রাস্তার উপরে গাড়ির স গাছ আছে গাছ গুলি সুন্দর লেগেছে।

সুন্দর ভাবে আকৃতির ফ্যাট তৈরি হয়ে আছে। সাইড -এ সুন্দর ভাবে সাজানো আছে এগুলি দেখতে ভাল লেগেছে সুন্দর লেগেছে।